এখানে একটা-- দোকান আছে ওপরে চব্বিশ ঘন্টা নামাচ্ছি তিন জনা দাঁড়িয়ে আছে তিন জনা দাঁড়িয়ে আছে একটা গাড়ি আছে।

পিঙ্ক কালার -এর আ-রঙ করা আছে দু একজনা দাঁড়িয়েও আছে ওইখানে।